এখানে একটি অনেক বড়ো দোকান দেখা যাচ্ছে।

ফটো -টির বা সাইড -এ একটি মানুষ দাঁড়িয়ে রয়েছে লাল কালার -এর টিশার্ট পরে।

সামনে অনেকগুলো কাঁচের আলমারির মত রয়েছে।

উপরের সিলিংটিতে দুইটি কালো কালারের ফ্যান লক্ষ করা যাচ্ছে-এ।

এখানে একটি অনেক বড় রাস্তা দেখা যাচ্ছে।

সামনের ওয়ালগুলিতে অনেককটি সাদা কালারের ফ্যান ঝোলানো আছে।

উপরের সিলিং -টাতে দুইটি লাইট ও একটি ফ্যান লক্ষ করা যাচ্ছে।

সামনে তিনজন মানুষকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে একটি মানুষ বসে আছে।

রোড -টিতে একটি অনেক বড়ো দোকান দেখা যাচ্ছে।

ফটো -টির বাঁ পাশে একটি কালো কালার -এর বাইক লক্ষ্য করা যাচ্ছে-এ।

এখানে অনেক কয়টি ছোট ছোট বড়ো বড়ো গাছ রয়েছে।

সামনে দুইটি বড়ো বড়ো কাস লাগানো রয়েছে।

নীচের ফ্লোর -টিতে লাল কালার -এর কার্পেট বিছানো রয়েছে।

ফটো -টির বাঁ সাইড এ অনেকগুলো শ্যাম্পু -এর বোতল লাইন করে রাখা আছে।

সামনে অনেকগুলো মানুষকে দেখা যাচ্ছে তারা কাজ করতেসে।

ফটো -টির ডান সাইড -এ একটি দড়ি ঝুলানো রয়েছে দড়িটির উপরে অনেকগুলো কাপড় দেওয়া আছে।

এখানে অনেক কয়টি বিশাল আকৃতির গাস লক্ষ করা যাচ্ছে।

এখানে অনেক বড়ো একটি গ্রসারি স্টোর দেখা যাচ্ছে।

এখানে একটি ছোট ট্রলি -এর মতো রয়েছে ট্রলি -টিতে অনেকগুলো পিয়াজি রাখা আছে।

সামনে দুইটি ইস্কুটি ও একটি বাইক পার্ক করানো রয়েছে।

সামনের ওয়াল -টিতে কয়েকটি ছোট ছোট পোস্টার লাগানো আছে।

রুমটি পুরো সাদা কালার -এর লক্ষ করা যাচ্ছে।

এখানে একটি অনেক বড়ো ইস্কুলের মত দেখা যাচ্ছে।

এখানে একটি অনেক বড় মাছের দোকান দেখা যাচ্ছে।

এখানে একটি অনেক বড়ো বিল্ডিংগের ছাদ দেখা যাচ্ছে।

এখানে একটি মানুষকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে।

এখানে একটি অনেক বড় রুম -এর মত দেখা যাচ্চে।

এখানে অনেক বড় লম্বা একটি রাস্তা দেখা যাচ্ছে।

এখানে একটি হোটেলের মতো দেখা যাচ্ছে।

উপরের সিলিং -টাতে অনেকগুলো লাইট দেখা যাচ্ছে জ্বলতেছে।

এখানে বসার জন্য অনেকগুলো কালো কালার -এর সোফা ও চে লাল কালার -এর চেয়ার রয়েছে।

সামনে দুইজন মানুষকে দেখা যাচ্ছে একজন বসে রয়েছে একজন দাঁড়িয়ে আছে।

সামনে একটি অনেকবড় বিল্ডিং দেখা যাচ্ছে।

সামনে অনেকগুলো সাদা রঙ্গের সোফা রয়েছে বসার জন্য।

এখানে অনেকগুলো মানুষকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে কেউ কেউ বসে আছে।

এখানে একটি ছোট খুলা জায়গা দেখা যাচ্ছে।

ডান সাইড -এর ওয়াল -টিতে খুব সুন্দর করে কালার করে কিছু লেখা রয়েছে।

সামনে অনেক কজন মানুষকে দেখা যাচ্ছে বসে রয়েছে কেউ দাঁড়িয়ে আছে-এ।

এখানে অনেকগুলো বড়ো বড়ো ফুল খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে।

সামনে একটি হলুদ কালার -এর বসার টুল দেখা যাচ্ছে।

এখানে একটি অনেক বড়ো রুম দেখা যাচ্ছে।

অটোটির বা সাইডে একটি মহিলা দাঁড়িয়ে রয়েছে।

ফটোটির বাঁপাশের গাছটিতে অনেকগুলো আমের মূল রয়েছে।